আমি যে number এ কথা বলছি এই number থেকেই order টি করেছিলাম ok ok, mam, আপনার order id টা বলবেন, আমি একটু kindly check করে নিবো 987 আ~ mam আমি এক minute আপনাকে hold এ রাখছি, আমি একটু kindly check করে নেই

হ্যা mam আমি এইখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি এইখানে একটা কুর্তি order করেছিলেন

আর যেটার color ছিল red mam, আমি কি জানতে পারি আপনার কি problem হচ্ছে আমার size টা গন্ডগোল হচ্ছে আমি ওখানে M তা দিইনি আমি ওখানে ওখানে আমি দিয়েছিলাম হচ্ছে আ~ XL মানে XXL দিয়েছিলাম medium টা নয় আমি large

Mam খুবই দুঃখিত আপনার এই অসুবিধের জন্য Mam আপনি একটা কাজ করতে পারেন, আপনি এটা return করে দিতে পারেন আমাদের website এ Mam, আ~ আপনার website এর address টা most probably আপনার দেয়া আছে, যখন আপনি open করেছেন parcel page তার উপরেই দেয়া ছিল তো সেখান থেকে আপনি এটাকে return করতে পারেন return করার ফলে যা হবে আপনার fifteen working days এর মধ্যে আপনি যে exact size চাইছেন সেটা আপনাকে deliver করে দেয়া হবে হ্যা কিন্তু problem টা হচ্ছে যে যেহেতু আমি আ~ একটা order দিচ্ছি কিন্তু সেখান থেকে আমার গন্ডগোল হয়ে আসছে মানে আমি বুজতে পারছি না যে আপনারা কতটা careless ভাবে কাজ করছেন আমি বুজতে পারছি না এইটা, এই এই এই problem টার জন্য আপনারা কি solution করলেন ? Mam দুঃখিত এরকম problem হওয়ার জন্য আসলে mam অনেক order পরে আমাকের এইখানে অনেক types এর order পরে। Mam হতে পারে এখানে যারা agent রা কাজ করেন তো তাদের হয়তো কোনো কিছু misplace হয়েছে বা কিছু বুজতে অসুবিধা হয়েছে। Mam, এরকম complain naturally আসে না। but যেহেতু এসেছে আমরা এই ব্যাপারে আরেকটু হম সচেত হওয়ার চেষ্টা করবো না এইটাতো আপনাদেরকে সত্যি সত্যি এটা ভাবা উচিত যে একটা মানুষ যখন কিছু order করছে নিশ্চই সেটা কোন দরকার আছে আজকে যদি এই order টা যদি আমরা বাইরে কোথাও চলে যেত বা আমার নিজের জন্য না হয়ে অন্য আমি কি করে সেটাকে replace করতে পারতাম মানে এটাইতো আমার কাছে মানে পরিষ্কার নয় Madam, আমি আপনার problem তা বুজতে পারছি।

Mam আ~ আপনি এক কাজ করুন, আপনি আ~ এটা, order টা আপনি return করে দিন আর আপনি একটা fresh order করুন যেখানে আপনি আ~ আপনাকে payment টা করতে হবে না, আপনি আপনার যেই prepaid টাকা টা সেটা আমি আপনাকে refund করে দিচ্ছি। আপনি একটা fresh order করুন আর আপনি আ~ fifteen working days এর মধ্যে আপনি আপনার order টা পেয়েযাবেন আশা করি

আচ্ছা যদি আমি ধরুন আবার return করলাম, আবার যদি same আসে তাহলে কি আ~ মানে একই রকমই তো ব্যাপারটা চলতেই থাকতে পারে না? তখন

আর আপনার আ~ যেহেতু complain টা সেইজন্য আপনার product টা একটু ভালোভাবে দেখে শুনে এর পর pack করা তো সেই ক্ষেত্রে mam আশা করি আর কোনো problem আপনি face করবেন না

তার মানে হচ্ছে আমরা যখন order করবো তার আগে কি একটা complain আ~ তাহলে কি ঠিকঠাক product আসবে নাকি? না mam সেটা নয়, আসলে এরকম ভুল হয় না but some how কিছু ভাবে packing করার সময় হয়তো আপনি যে order টা করেছিলেন same ওরকমই order ওই size অন্য size এর but same order same জিনিস same color হয়তো কেউ অন্যকেউ কোনো customer order করেছিলেন

mam আ~ please আপনি অন্য ভাবে নিবেন না আপনি exchange করে আমরা exchange করে দিবো আপনার আপনি return করে নিন, আমরা exchange করে দিবো না এটি এটা কিন্তু আমার first অভিজ্ঞতা নয়

আপনাদের এখন থেকেই আমি একটা শাড়ি নিয়েছিলাম। যেটা আমি blue color order করি আর আমার কাছে আছে green color

sorry Mam আমি খুবই দুঃখিত আ~ আপনার সাথে বার বার এরকম problem হওয়ার জন্য Mam, আশা করি আপনার problem আর হবে না আপনার এই complain টা আমরা ভালো ভাবে take care করছি আমার higher authority তে আমি আপনার complain টা forward করে দিচ্ছি যাতে আ~ ভালো ভাবে আরো take care করা হয় আর এবং আমাদের যে agent রা আছে

তাদেরকেও complain টা forward করে দেয়া হচ্ছে যাতে তারাও একটু ভালোভাবে কাজগুলা করতে পারে আর এরকম problem কোনো customer দেরকে না face করতে ঠিক আছে বলছি যে আমি যদি আজকে এটা যদি return করি তার বদলে এমনি আ~ কি অন্য কিছু নিতে পারি নাকি আমাকে এটাকে এটাই নিতে হবে? না Mam আপনি যেকোনো কিছু নিতে পারেন, আমি আপনার টাকাটা refund করে দিচ্ছি আপনার wallet এ আপনি যখন কোনো অন্য টা order করবেন

তো যখন আপনি order টা করবেন তখন মানে option আসবে যে আপনি আ~ টাকাটা কিভাবে pay করবেন সেটা হতে পারে আপনি যদি wallet use করেন তো wallet থেকে টাকাটা কেটে যাবে আপনি যদি ওয়ালেট টা এখন না use করে পরে ভবিষৎতে use করতে চান সেটাও আপনি করতে পারেন তো সেই ভাবে আপনি একেবারে order টা করবেন তাতে আপনি যেকোন জিনিস আপনি আপনার choice অনুযায়ী order করতে পারেন আচ্ছা আ~ তাহলে আমি যদি নতুন করে কোনো কুর্তি order করতে চাই তাহলে একটু খানি আমি একটু দেখে নেই দেখে নিয়ে আপনাকে একটু, এক minute hold করুন আমি একটুখানি দেখে আচ্ছা এই process টা কি আপনি করে দিতে পারবেন মানে ওই যে কুর্তি টাকে আ~ আমি return করবো সেটা exchange করে অন্য কুর্তিতে বা অন্য কিছুতে আপনি কি direct আ~ ওখান থেকে করে দিতে পারবেন?

আমি যদি এটা একটা order করতে যাই তো সেটা আমি আমার personal use এর জন্য করবো আপনার ক্ষেত্রে আমি সেটা করতে পারবো না

আচ্ছা তাহলে আপনি কি এইটুকুনি একটু অপেক্ষা করতে পারবেন যে আমি এক্ষুনি আপনাকে

হম তাহলে একটুখানি অপেক্ষা করুন আমি একটু দেখে নেই

এক মিনিট hello

বলছি আপনি এক কাজ করুন আ~ আপনি আমার এইটাকে return করে দিন টাকাটা করে দিয়ে আমি এইখানে একটা কুর্তি দেখছি যেটার size গুলো হচ্ছে M, X আর L

তো আমি এইখানে L টা নিতে চাই

আ~ এইতো আমি আপনার টাকাটা refund করে দিচ্ছি

আপনি এক minute wait করুন আমি আপনার টাকাটা refund করে দিচ্ছি আমি কি আপনার call টা hold এ রাখতে পারি দু minute এর জন্য?

ha hello Mam

আপনি check করে দেখুন আমি আপনার আ~ টাকাটা refund করে দিয়েছি। আপনি আপনার

cash আ~ section টা আছে wallet এ সেখানে আপনি দেখতে পাবেন আপনার টাকাটা refund হয়ে গেছে তো সেখান থেকে আরেকবার আপনি যখন next order করবেন টাকাটা আপনি ওখান থেকেই pay করতে পারেন আচ্ছা

আপনার নিজস্ব wallet use করতে হবে না আপনি app wallet use করে আপনি আপনার টাকাটা pay করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি একটু wallet টা check করে নেই নিয়ে এক্ষুনি আপনাকে বলছি আমি কোন order টা দিতে চাইছি। ঠিক আছে?

হ্যা, ঢুকে গেছে টাকাটা হম তো আপনি এক কাজ করুন, আপনি আমার দেখুউউউউন

এ এই এই exchange করে আ~ মানে আপনাকে কি আমাকে কোনটা কিভাবে বলতে হবে যে এইটা আমি choose করেছি মানে আমাকে এইটা এখানে যেমন ধরুন

দেখছেন যেখান থেকে আপনি choose করছেন সেটা তো আমার এখানে আমার screen এ visible হচ্ছে না এবার আপনি order press করে দিন আপনি যদি এখনই করতে চান on call order টা প্রেস করে দিন আমি এখন থেকে সেটা দেখতে পেয়ে যাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক হ্যা আমি একটা order করে দিয়েছি ok Mam, আমি কি আপনার call টা এক মুহূর্তের জন্য hold এ রেখে check করে নিতে পারি হ্যা হ্যা দেখে নিন hello

আ~ আ~ আপনি একটা আ~

একটা white color এর jeans order করেছেন price টা same

আপনার zero zero amount হয়েগেছে হম দেখছি হ্যা

আ~ আমি কি আপনাকে আরো কিছু ভাবে সহায়তা করতে পারি ? হ্যা~ আপনি আমাকে একটু বলুন এটা কত দিনের মধ্যে আসবে বা কি actually এটা আমাদের fifteen working days মধ্যে আপনার কাছে চলে যাবে actually এটা আমাদের, আ~ আপনি order করলেন এরপর এটা হম shipping হবে তারপর এটা আপনাদের courier service আপনার কাছে পৌঁছবে Madam আশা করি আর কোনো প্রব্লেম হবে না ঠিক আছে মানে এটা এইটা যখন দিতে আসবে তার জন্য কোনো, আমি যে shipping charge টা দিয়ে ছিলাম

সেই shipping charge টাকি এখানে আ~ আবার দিতে হবে নতুন করে ? না না Mam আপনি যে আমি যে cash return করেছি সেটার সাথে shipping charges ও added আছে তো যখন আপনি আপনাকে delivery boy দিতে আসবে, deliver করতে আসবে তো তখন ওনার কাছে এটা already থাকবে টাকাটা তো সেই ক্ষেত্রে

আচ্ছা আপনি দয়া করে একটু দেখবেন যাতে এবারেও কোনো problem না হয় প্রত্যেক বার যদি আপনাদের আ~ ই থেকে আমি জিনিস নেবো আর return বা exchange করবো তাতে কি হয় বলুনতো, তাতে না মনটাও ভেঙে যায় আর জিনিস নেয়ার tendency টাও আর থাকে না মানে আপনারা যেমন জিনিস টা আ~ sell করে আপনাদের লাভ সেরকম আমাদের তো অনেক

যে আমরা একটা কোনো কারণবসত জিনিসটা নিচ্ছি সেখানে যদি পছন্দ জিনিস বার বার return বা বার বার exchange করতে হয় তাতে একটু problem হয় হ্যা Mam আমি খুবই দুঃখিত আমি আপনার complain টা নিলাম আপনি আপনার complain id টা পেয়ে যাবেন আমাদের SMS এর মাধ্যমে আপনি সেখানে দেখে নিতে পারবেন আপনার complain টা খুব ভালো ভাবে নেয়া হয়ে গেছে আর Mam আমি আশা করি আপনার আর কোনো problem, এরকম ধরণের problem face করতে হবে না আচ্ছা আরেকটা কথা যদি ধরুন আমি আ~ এই যে আমার যে jeans টা আমি order দিলাম তো এটা মোটামোটি পনেরো দিনের মধ্যে আসবেন আসবে তাইতো ? হ্যা Mam fifteen days expected তার আগেও পৌঁছে যেতে পারে আচ্ছা এইটা ফ আ~ আমাকে কি আগে থেকে phone করবে যেরকম আগের process টা ছিল same process ই তো? না Mam না না, process টা same ই আপনি ওখানে যখন track করবেন track এ আপনি দেখতে পারবেন আপনার product টা কতদূর অব্দি এসেছে আর যেদিন delivery boy আপনাকে delivery করবে সেদিন delivery boy আপনাকে first এ call করে নেবে সেখানথেকে আপনি যদি available থাকেন তো fine নয়তো আপনার বাড়িতে সেটা drop করে দেয়া হবে

ঠিকাছে তাহলে আপনি আ~ করুন আর আ~ পরের বার যখন আমি order করবো তখন তো মানে যেরকম আগে process করেছিলেন সেরকমই process করবো

আচ্ছা আচ্ছা ঠিকাছে ঠিকাছে তাহলে আপনি আমার এটা তো হয়েই গেলো ঠিকাছে Thank you Mam আপনি আমি কি আপনাকে আর কিছু ভাবে সহায়তা করতে পারি?

আ পনেরো দিনের মধ্যে ব্যাপারটা আ~ product টা চলে আসে আর কোনো problem যাতে না হয়